একটু আও মানে সরে যান না ওখান থেকে আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে একটু যদি একটু side এ যান তাহলে আওয়াজগুলো পাওয়া যায় না বেশ ভালো হয় আর বলছিলাম যে আআ ছ হাজার টাকা করুন দাদা ছ হাজার টাকা করলে পরে তাহলে আপনাকে সেইরকম অনুযায়ী আমি তাহলে দেখুন খুশিই করে দেব আপনাকে, আপনাকে মানে অতটা খারাপ আমি এ করছি না মানে খুশি করে দেব. ঠিক আছে তাহলে ছ হাজারই কথা রইলো দাদা তাহলে আমার বাড়ি কলকাতায় ধর্মতলা চিনেন? সেই ধর্মতলার ঐখানে কিন্তু. আমার গাড়ি দরকার ঠিক রাত্রি মানে আজকে নয় আজ ভোরে বেরোবো আমি মানে ওই ভোর তিনটের দিকে আমরা বেড়োবো তবেই তো সকালবেলার দিকে বেড়োবো সকালটা সকাল দশটা সাড়ে দশটা দিকে আমি তারাপীঠ পৌছাবো. ঠিক আছে তাই করবো না হয় কিন্তু driver কে বলবেন তো নাকি মানে এটা তো বলে দেবেন যে হ্যা পরে তখন দেখা গেলো ঐখানে গিয়ে টাকা টাকা টাকা টাকা করবে. তা এখন আগাম কত টাকা আপনার লাগবে?

অর্ধেক তো লাগবেই ঠিকই কথা কিন্তু এখন যতক্ষণ না অর্ধেক রাস্তা যাচ্ছি ততক্ষন তো আমি দেব না দাদা, এটা তো একটা খারাপ দেখাচ্ছে যদি আপনার driver না এলো, যদি আপনার চালক না এলো তখন কি করবো? তা ছাড়া কোনো উপায়ও নেই আমি গাড়িতে গাড়ি যেমনই উমম চালু হবে তখনই আপনার driver এর হাতে এক হাজার আমি দিয়ে দেব, রইলো কত পাঁচ হাজার দু হাজার আমি ঐখানে গিয়ে পৌঁছে দেব

আপনার চালক এর খাবার খাবারের চিন্তা করবেন যেটা খেতে চাইবে আমি ঠিক তাই দেব. না driver এর শুধু আমি কিন্তু খাবার দায়িত্বটা নিয়েছি, রাতে থাকার দায়িত্বটা আমি নিতে পারবো না. কারণ আমরা নিজেও জানি না যে ঐখানে কতটা কতটা ওখানে Hotel আছে না আছে থাকার জায়গা আছে কিনা? আমরা তো প্রথমবার যাচ্ছি দাদা তো তার জন্যই আপনার চালককে কিন্তু বার বার করে বলে দেবেন যে ওখানে কিন্তু ওই দায়িত্বটা আমি নিতে পারবো না. আপনি দয়া করে এই কথাটা অবশ্যই বলে দেবেন নইলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে, খারাপ মানে কি বলেন তো একটা ওর ভিতরেও তো একটা আত্মা আছে সে আত্মার খা~ ক্ষতি হবে সে চাই না আমি সেইরকম আমি খাবার দায়িত্বটা ওর নিলাম রাতেবেলার খাওয়া দুপুরবেলাকার খাওয়া সকালবেলায় আপনার আমরা তো এখানে নেমেই যাবো আর রাস্তার মধ্যে যা টুকিটাকা চা চা বিস্কুট আছে সেই গুলো না না তা করবেন না কলকাতা থেকে আবার ও ওখানে যাবে তা তো হয় না, আমি চাইছি মধ্যে একটু থাকবো গাড়ি যেন থাকে আমার কাছে

সেটা আপনাদের ব্যাপার ঠিক আছে তাহলে সেই কথাই রইলো ছ হাজার তাহলে কথা থাকলো আর আমার যেটা মানে খাওয়ানোর আপনার চালককে আমি তাহলে খাইয়ে দেব দুপুরবেলায় আর রাত্রেবেলায় খাবার দায়িত্বটা নিলাম রাস্তায় যাওয়া আসা যে চা বিস্কুট সেটা হবে ঠিক আছে তাহলে.

আরে গলাটা কিরম একটা খুশখুশ করছিল জল খাচ্ছি আমি।

না গলাটা ইয়ে করলাম জল খেলাম। এটা বাচ্ছাদের গান লাগছে আমার। তুই এমনভাবে গাইলি মনে হলো বাচ্ছাদের গান। I am a sunflower a little funny হ্যাঁ হ্যাঁ link পাঠা link পাঠিয়ে দে, ঠিক আছে। কিন্তু, হ্যাঁ, শোনাটা একটু চাপের হয়েযাবে।

Okay okay না

Siearra

না মানে নাম টা দেখলাম তোর link এ Very very এটার ইয়েটা দেখেছি মানে poster টা দেখেছি। আরে, কি করবো ওরকম হয়েযায় আমার। হয়েগেছে। একটু~ একটুখানি থাকবে তারপরে আবার ঠিক হয়েযাবে। আমার এই Sierra Burgess এর যে ছেলেটা একে খুব ভালোলাগে। হুম Noah Noah হেব্বি লাগে।

বাচ্চা কাচ্চা নেই না?

you are humans

খুব ভালো লাগছেনা। সেরকম একটা হয়নি। হ্যাঁ, সেরকমটা হয়নি শুনলাম। কি যাতা! হ্যাঁ, এতো expect করে থাকে fans রা আর এরকম একটা ঢপের চপের গা জ্বলে যায়। Benedict না এটাতো যে director সেই হতাশ করেছে। একই ব্যাপার। উহ হ্যাঁ ফালতু, ভালো হয়েছে মানে~মানে basically ভালো হয়েছে হল এ গিয়ে টাকা waste করিনি। ভেবেছিলাম হল এ গিয়ে দেখবো হ্যাঁ আমার Wanda Vision টা দেখা হয়নি, ওটা দেখতে হবে। দেখেছি আমি ও আমাকে বলেছে আর ও বলে দিচ্ছে পটাপট

এই হয় যখন একটা comapny তে employees গুলো সব seniors হয় আর manager young হয় মানে কোনো একটা কি বলে young comer কি বলে ওটাকে? term টাই ভুলে যাচ্ছি। Term টাই ভুলে যাচ্ছি। বাচ্চা মানুষ হয়। ওহ হ্যাঁ হ্যাঁ বাচ্চা হয় আহ বলতে গিয়ে পুরো ঘেঁটে গেলো সেরকম ব্যাপার সেপার। young comer বাংলা নয় বল english টা সুন্দর বলেছি। আসলে গুলিয়ে গেছে কারণ~আসলে গুলিয়ে গেছে কারণ আমি এখন mesho এ server দেখছিলাম।

কি jeans? হ্যাঁ, আমাকে একটা

সবই বত্রিশ ই হবে, সব তো standrad size ই এগুলো। Jeans এর shape এর shape এর উপর ও matter করে। মানে তুই একটা brand এর তুই ধর straight cut jeans পড়ছিস ওটা আলাদা হবে হয়ত আর skinny fit পড়ছিস ওরকম হতে পারে। হম সে তো বুঝতেই পারছি আমি। Forty one হয়ে গেছে? ভাই রে ভাই।

হ্যাঁ

পুরো ওই Despicable Me এর Gru এর মত হয়েযাবি। ওরকম হয়ে যাবি। তুই উল্টো বলবি কেন এরকম ভাবে? আমি imagine করে নিয়েছি ~ আমি imagine করে নিয়েছি already কিছু করার নেই আর। Yes! অধিকার আছে আমার। অধিকার আছে আমাদের।

হুম, দু টাকার graphic designer নিয়ে এসেছে। পা টা দেখ পা টা দেখ ওমা গো। এতো সেই ~ এতো সেই বুলবুল হ্যাঁ, আরে বুলবুলের তো তাও ঠেং টা দেখা যাচ্ছিলো, বাঁকা ঠ্যাং। এর তো ঠ্যাং ই নেই। হ্যাঁ ~ হ্যাঁ। এই সব কটার রে। এই এই যত কটা colour আছে, সব কটার পা কাটা। এবাবা बुलबुल का बहिन आया না এটা ঠিক ঠাক করতে হবে। এই app টা এরকম করলে কি করে হবে? একটু দেখেও তো একটুখানি ভালো লাগতে হবে। presentation matters matters matter.

মানে সাধুরা যারা তারাই কপট এটা কে লিখেছে?

তুই কেন বলে যাচ্ছিস এসব ফালতু কথা? এটাতে matching করে তো অনেকটা কপট আমাকে উড়িয়ে দেবে পুরো একদম শুনলে বাবা ঝগড়া করে দিয়েছিল একদিন আমার সঙ্গে। রুমিয়া তো ওর সামনেই বলে দেব direct ওহ আচ্ছা। ভালো মানুষকে বলতে হবে। আমার নিজেরই বাঁধবে ওভাবে বলতে গেলে। বলিস তুই। অর্ধেক~অর্ধেক ভাবতেই লেগে যাবে অর্ধেক সময়।

আমি feel টা পেয়েছি, feel টা পেয়ে গেছি। কেমন করে? কাটবে আমার কাটবে আমার বার বেলা? হ্যাঁ। কাকা কি দিচ্ছে। এই তো এখনই তো সময়। এই যে সকাল বেলা দেখবি মেঘলা মেঘলা থাকে। এই সময় ই এসব দেওয়া উচিত dialogue । তুমি যদি না দেখা দাও।

laster এর টা কি ছিল যেন?

ওহ আচ্ছা, কেমন করে কাটে আমার এমন বাদল বেলা। বাদল ভরা বেলা বলেছি।

জরুরী খুব জরুরী দরকার। Hello, two four four one one three nine আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। feel feel কাঁচা আম ঝাল লঙ্কা দিয়ে আমার লোভ লাগছে পুরোটা শোন ~ পুরোটা শোন।

সবার আগে কুঁচিয়ে নেবো। বাহ বাহ আমি কোথায় যাবো? কে লিখেছে? এটাও মা গো মা। মা আমার শরীর খারাপ করছে, আর বলিস না। কাঁচা লঙ্কা, ও কাঁচা লঙ্কা বলে দিয়েছি না, কাঁচা আম

এবং কড়া স্বামী কি? বাবা! পত্নী কালে কি নিরীহ? কুশ্রী না কে নিরীহ।

ওহ তাই বল তাই ভাবি ধুর free ভাবে থাকছে, মজা মারছে, মজা মেরে life lead করছে তাহলে আবার নিরীহ কি করে হয়? বাবাঃ বাবাঃ, এটা মানতে পারলাম না। আমার শুনে হাসি পেয়ে গ্যাছে, ছেড়ে দে।

এ, ঠিক বলেছে কিন্তু। ঠিক বলেছে, ঠিক বলেছে। কি মেনে নেবো। আজকাল আর কে মানে এসব? আরেব্বাবা, art ভাইরে ভাই। এই এইগুলো post করবো? এগুলো post করি বল? প্যাক খেয়ে মরে যাবো। যা খিল্লি হবেনা? প্যাক খেয়ে মরে যাবো পুরো।

চিকেনগুনিয়া তরকারিতে লঙ্কা বাবাঃ তরকারিতে, না তরকারিতে আমি আঝাল ই খাই। আ আ, মানলাম না এটা মানতে পারবো না without ঝগড়া is better peaceful relationship is better. হ্যাঁ, সেটা অবশ্য ঠিক, taste টা better হয়না, হ্যাঁ, just মানে খেতে হয় তাই খাচ্ছি এরকম একটা ব্যাপার হয়েযায়। হ্যাঁ exactly । কিন্তু যদি রসিয়ে কষিয়ে পুরো একদম sences টাকে একদম Pleasure দিয়ে খাওয়া সেটা ওই তড়কা দিয়েই খাওয়া যায় তাই সেরকম ঝগড়া করলেও তো, হ্যাঁ হ্যাঁ emotions গুলো deeply feel করা যায়। I got it, I got it

আমাকেই পতাকা দিতে হবে, আমাকেই শক্তি দিতে হবে? বাবা হ্যাঁ, সবইতো দিয়ে দিলাম। পতাকাও দিয়ে দিলাম, শক্তিও দিয়ে দিলাম। হ্যাঁ, ওই বা নিজের থেকে কি করবে? এরপর তো তোকে দিতে। হবে যতসব।

শোনা, এমনি ই পাগল হয়েগেছি।

বল ।

হ্যাঁ রে, funny

বাবাঃ, আমি ~আমি কিছুই বুঝতে পারলাম না। আমাকে বোঝা please । না ঠিক আছে, ঠিক আছে, আর বোঝাতে হবেনা।

হ্যাঁ তুই তো বললি। লিখেছে। ও, এটা আবার অন্যদিকে চলে গেছে?

ওহ বাদ দে বেকার। না পারছিনা, আমার গলা খুশখুশ করছে। আমাদের, বাবা রে, ঠিক আছে, ঠিক আছে, ছেড়ে দে, ছেড়ে দে। আমাদের এই উল্টোদিকে, এই ইয়ে এসেছিলো কালকে না, ওই যে nineth may তেই, মীনাক্ষী, মীনাক্ষী।

আচ্ছা এখানে তো বক্তিতা দিলো তারপরে এমন গান গাইলো এখানটায়, সেদিনকে, মানে রবীন্দ্রনাথ ঠাকুর উঠে আবার বোধহয় না ও না। এ একটা ছেলে, ছোকরা, guitar নিয়ে গান গাইছিল, বাবা, কি গান গাইল না না মীনাক্ষী বক্তিতা দিলো। ও গান গাইবে কেন? হম ওহ আচ্ছা, তোদের যে ইয়ে টা হলো।

তারপরে কি? তারপরে জোরে শুরু করলো? আস্তে~আস্তে

না ও তো যথেষ্ট prominent এখন একটা

হ্যাঁ, সে মানে at least একটা oppo~ strong opposotion থাকা দরকার। খুব important এখন। না হলে যা হচ্ছে।

কত বয়স হবে মীনাক্ষীর? অনেক young তো না? ওহ না, না না, thirty eight years । হম ওই দাদাদের বয়সী।

হম ঠিক ই আছে, হলে তো ভালোই হয়। হ্যাঁ সেটাও ঠিক, এখন যা অবস্থা। হ্যাঁ

ভালো? চৌরাস্তার টা? ওঃ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা কিসের জন্য করিয়েছিলি? করিয়েছিলি?

ওহ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওটা কিসের জন্য হয়েছিল?

ওবাবা, এতো বিশাল danger ব্যাপার। না ওটা কি করে বুঝলে ওটা problem হচ্ছে নাকি চোখ দেখতে গিয়ে তখন ধরা পড়লো?

এবাবা। হম ঠিক আছে চ। হম tata see you

হ্যাঁ phone করে ছিলাম. এই দরকার ছিলো তুমি ব্য~ মানে phone টা তুলেনা. ছিলেনা নাকি? ও call করে ছিলাম, তুমি তো জানোই যে আমার phone টা একটু খারাপ হয়ে গেছিলো. হ্যাঁ বাড়ির লোকের কিছু হয়নি, বাড়ির লোক সবাই ভালো আছে আমার শরীরটাও বেশ ভালো আছে. আমি বলছিলাম এ আমি বাড়িরলোক কে বলাম ঠিক আছে আমার phone এর ব্যাপারে যে phone টা হচ্ছে যে তালে ফোনটা, আর একটা ফোন নিতে বলছে. তাই তোমাকে জিজ্ঞেস করবো ভাবলাম, যে কী ফোন নিলে ভালো হতো. হ্যাঁ আমি সেটাই ভাবছিলাম যে, বাজারে যখন ওগুলো নতুন এসছে তাহলে ওগুলো নিলেই ভালো হয়.